গঙ্গা -টা খুব সুন্দর। আ তার ওপরে আকাশের রংটাও নীল আর গাছপালা সবুজ বলে দেখতে আরো বেশী ভালো লাগছে।

এটা হুম বাইরেকারই কলেজ এই কলকাতা কলেজ এখানে দেখুন অ্যা নারকোল গাছ আছে তারপরে সবুজ সবুজ কতো গাছ আছে এখানে একটা একটা দুটো গাড়িও দাঁড়িয়ে আছে দেখতেও ভালো লাগছে ঘাসটা সবুজ হয়ে মাঠ ভরতি।

যাচ্ছে এই যে দোকানটা। এখানে জামা কাপড় সমস্ত জিনিস পাওয়া যায়। গেঞ্জি কতো ছোট ছোট গেঞ্জি। এটা একটা বড় জায়গা ।

এটা একটা দেখুন এখানে এক মানে ভীত গেদে এটা করেছে। এটা একটা মনে হচ্ছে ব্রিজ ঘর করছে কি ব্রিজ করছে? যাই হোক করছে। খুব সুন্দর কিন্তু এখানে এতো নোংরা আবর্জনা --

আবর্জনার মাঝখানে এ উম মোটেই বিল্ডিং -টা যে তৈরী হচ্ছে মোটেই ভালো লাগছে না আমার।

এখন দিয়ে জল পরে এটা হচ্ছে যখন কোনো বান টান আসে তখন এই গেট গুলো বন্ধ করে দেওয়া হয়।

এটা হচ্ছে মাছের আড়ৎ। দেখুন পোনা মাছ দেখা যাচ্ছে। দারুন দারুন খেতে ।